এটা একটা পারকিং লটের ছবি যেখানে সারি অনেক গুলো গাড়ি দাঁড়িয়ে আছে গাড়ির পশে একটি বিল্ডিং রয়েছে এবং এটার মাঝখান দিয়ে কয়েক জন লোক দাঁড়িয়ে আছে।

এটা একটা দোকান দোকানটার উপরে লেখা আছে সানি মানি কার সার্ভিস দোকানটার সামনে সুন্দর করে সাজানো আছে ।